মেয়েটি তার ওড়না সাইডে বেঁধে রেখেছে।

একটি ফাঁকা ঘরে টেবিলের -এর উপরে গ্যাস --

একটি ছাদে ঢালাইয়ের কাজ হচ্ছে।

কিছু লেবার দাঁড়িয়ে তাদের কাজ দেখছেন ।

এটি একটি শপিং মল ।

লোকটি শার্ট এবং জিন্সের প্যান্ট পরা।

কেউ একজন হাতে কলি ফুল নিয়ে আছে।

কিছু মহিলা একটি পুরুষ দাঁড়িয়ে আছে।

খোলা আকাশের নিচে অনেক লোকজন দাঁড়িয়ে আছে।

গেটের সাইডে অনেক ধরনের ফুল এবং লাইট লাগানো।

পেছনে লাল কালারের কার্পেট দেওয়া।

একটি স্কুটি লারিয়ে এবং কিছু মোটর বাইক ।

সবুজ মাঠটির সাইড -এ সারি সারি সুপারি গাছ দেখা যাচ্ছে।

সোয়েটার পড়া মূলত ছবিটি ঠান্ডার দিনের।

হালকা রোদে সবুজ ঘাসের উপর ছায়া দেখা যাচ্ছে সুপারি গাছের।

বিল্ডিংটির সামোনে দুইটি বাইক একটি সাইকেল দেখা যাচ্ছে।

ছবিটিতে তেমন কিছুই দেখতে পাচ্ছি না।

শুকনো পাহাড় পাহাড়ের নিচে একটি গাছ।

ছবিটিতে সামোনে টেবিল রয়েছে কালো কালার -এর।

একজন ব্যাক্তি বসে আছে চেয়ারে ওপরে ছয়টি ফ্যান ।

ফাঁকা মাঠে কিছু লোক হাঁটাহাঁটি করছে।